একটা মানুষকে দেখা যাচ্ছে টোটো শোরুম -এর সামনে দাঁড়িয়ে আছে | এমা সে টোটো ধরে দাঁড়িয়ে আছে | টোটো টি লাল রঙের সে সাদা হাফ প্যান্ট সাদা গেঞ্জি পরে |